এটি হল একটি রেস্টুরেন্টের ছবি।

রেস্টুরেন্টটিতে এ_সি এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে।

ছবিটিতে একটি বিল্ডিং -এর অর্ধেক ছবি দেখা যাচ্ছে।

ছবিতে একটি ব্যাগ -এর দোকান রয়েছে।

ছবিটিতে সুন্দর সুন্দর কয়েকটি ফুলে ভরা গাস দেখা যাচ্ছে।

ছবিটির বিল্ডিং গুলো সাদা রঙের।

গ্যারেজ ঘরটি তৈরি টিন দিয়ে।